জাভা সার্ভলেটস এবং জেএসপিএস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব ভেব সার্ভার সার্ভার ভেব কন্টেইনের কন্টেনার এখানে একটি সহজ জাভা সার্ভলেট এবং জেএসপি নির্মান করা শিখব
এখানে উবুন্টু সংস্করণ 1204 নেটবিনস ইদে 73 জেডিকে 17 ফায়ারফক্স ওয়েব ব্রাউজার 210 ব্যবহার করছি
আপনি পছন্দের ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
টিউটোরিয়ালটি অনুসরণ করতে নেটবিনস ইদে ব্যবহার করে কোর জাভা এচটিএমএল সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
এখানে এগোনোর আগে প্রথমে ভেব সার্ভার সম্পর্কে শিখি
এটি একটি সিস্টেম যা ইন্টারনেটের মাধ্যমে অন্তিম ইউসারদের বিষয়বস্তু প্রদান করে
এটি ইন্টারনেট সার্ভার হিসাবেও পরিচিত
ভেব কন্টেইনের ওয়েব সার্ভারের একটি কম্পোনেন্ট যা জাভা সার্ভলেটের সাথে যোগাযোগ করে
এটি সার্ভলেট কন্টেইনের হিসাবেও পরিচিত
সার্ভলেট কন্টেইনের সার্ভলেটকে এক্সিকিউটের অনুমতি দেয়
এখন একটি সহজ সার্ভলেট লেখা দেখি
নেটবিনস ইদে তে যাই
ইদে এর বাম দিকে প্রজেক্টস ট্যাবে টিপুন
এর আগে মাইফার্স্টপ্রজেক্ট নামে একটি সহজ প্রকল্প তৈরী করেছি
আপনি এটি ইদে এর বাম দিকে এখানে দেখেবন
এখন এই প্রকল্পের ভিতরে সহজ সার্ভলেট তৈরি করি
মাইফার্স্টপ্রজেক্ট এ ডান ক্লিক করুন
নিউ তে গিয়ে সার্ভলেট টিপুন
নিউ সার্ভলেট উইন্ডো খোলে
ক্লাস নামে হিসাবে মাইসার্ভলেট লিখুন
প্যাকেজ নামে হিসাবে orgস্পোকেন্টিউটোরিয়াল লিখুন
তারপর নেক্সট এ টিপুন
এড ইনফরমেশন টো ডিপ্লয়মেন্ট ডেসক্রিপ্টর webএক্সএমএল এ টিপুন
আমরা দেখি যে ক্লাস নামে হল orgspokentutorialমাইসার্ভলেট
সার্ভলেট নামে হল ক্লাস নামে এর অনুরূপ যা হল মাইসার্ভলেট
ইউআরএল প্যাটার্ন হল ক্লাস নামে এর অনুরূপ যা হল মাইসার্ভলেট আমরা এটি মাইসার্ভলেটপাঠ এ পরিবর্তন করতে পারি
তারপর ফিনিশ এ টিপুন
ইদে দ্বারা myservletজাভা এর জন্য তৈরী করা সোর্স কোড সোর্স এডিটর উইন্ডোতে দেখা যায়
আমরা দেখি যে myservletজাভা কে প্যাকেজ orgস্পোকেন্টিউটোরিয়াল এ তৈরি করা হয়েছে
সার্ভলেট হল অন্য সহজ জাভা কোডের মত
শুধু এই বাদে যে সার্ভলেটের কোনো মেন মেথড নেই
এখন গ্লাসফিশ সার্ভার সম্পর্কে শিখি
এটি কন্টেনারে স্থাপিত হয়েছে
সার্ভার হিসাবে গ্লাসফিশ ব্যবহার করছি
সার্ভলেট কন্টেইনের হল গ্লাসফিশ এর কম্পোনেন্ট যা সার্ভলেটের সাথে যোগাযোগ করে
নেটবিনস ইদে তে ফিরে আসি
এখন দেখুন মাইসার্ভলেট এক্সটেন্ডস থে এচটিটিপিসার্ভলেট
কোডের নীচে এচটিটিপিসার্ভলেট মেথডস দেখতে পারি
এই মেথড দেখতে বামদিকে প্লাস চিনহে টিপুন
আমরা নিম্ন মেথড দেখি ডগেট ডোপোস্ট গেটসার্ভলেটিনফো মেথড
এই মেথড অগ্রাহ্য করতে পারি
প্রসেসরিকোয়েস্ট নামে আরো একটি মেথড রয়েছে
বিভ্রান্তি এড়াতে প্রসেসরিকোয়েস্ট এবং গেটসার্ভলেটিনফো মেথড মুছে ফেলবো
এখানে দুটি মেথড রয়েছে ডগেট এবং ডোপোস্ট
এখন ডগেট মেথড দেখবো
ডগেট হল যে কোনো সহজ ইউআরএল অনুরোধের জন্য ডিফল্ট মেথড
তাই ডগেট মেথডের ভিতরে কিছু কোড লিখব
আমরা প্রসেসরিকোয়েস্ট মেথড মুছে ফেলেছি
প্রসেসরিকোয়েস্ট মেথড কল করার মেথড মুছে দিন
এছাড়া ডোপোস্ট মেথড থেকেও মুছে দিন
এখন ডগেট মেথডে আসি
আমরা দেখতে পারি যে এখানে দুটি প্যারামিটার ডগেট মেথডে নেওয়া হয়েছে
একটি হল রিকোয়েস্ট এবং অপরটি হল রেসপন্সে অবজেক্ট
এখানে রিকোয়েস্ট হল হ্যাটপসার্ভলেটারকোয়েস্ট ধরনের
রেসপন্সে হল হাটপসার্ভলেট্রেসপন্সে ধরনের
ক্লায়েন্টের দিকে এচটিএমএল রেসপন্সে ফেরৎ পাঠাতে রেসপন্সে অবজেক্ট ব্যবহার করব
এটি করতে প্রিন্টরাইটের অবজেক্ট তৈরী করতে হবে
প্রিন্টরাইটের ক্লাস ইতিমধ্যে ইম্পোর্ট করা হয়েছে
তাই ডগেট মেথডে লিখুন প্রিন্টরাইটের স্পেস রাইটের রেসপন্সে ডট গেত্বৃতের ওপেন এবং ক্লোস বন্ধনী সেমিকোলন
Enter টিপুন
পরের লাইনে লিখুন রাইটের ডট প্রিন্টলন প্রথম বন্ধনী এবং ডাবল উদ্ধৃতিতে ওয়েলকাম
তারপর ফাইল সংরক্ষণ করতে Ctrl S টিপুন
এখন সার্ভলেট রান করি
বাম দিকে প্রজেক্টস ট্যাবে ডান ক্লিক করে মাইসার্ভলেট ডট জাভা তে টিপুন
তারপর রান ফাইল এ টিপুন
সেট সার্ভলেট এক্সিকিউশন উরি ডায়লগ বাক্স পাই
ওক টিপুন
ব্রাউজার উইন্ডো প্রর্দশিত হলে ইউআরএল এ দেখুন
এটি হল লোকালহোস্ট কোলন 8080 স্ল্যাশ মাইফার্স্টপ্রজেক্ট স্ল্যাশ মাইসার্ভলেটপাঠ
মাইফার্স্টপ্রজেক্ট হল কনটেক্সটের নাম এবং মাইসার্ভলেটপাঠ হল ইউআরএল প্যাটার্ন
ব্রাউজারে ওয়েলকাম টেক্সট প্রিন্ট হওয়া দেখি
নেটবিনস ইদে তে ফিরে আসি
প্রিন্টলন মেথডে এচটিএমএল কোড লিখতে পারি
যেমন হ্3 ট্যাগে ওয়েলকাম এখন ফাইলটি সংরক্ষণ করি
সার্ভলেট পূর্বেই স্থাপিত করায় আমাদের এটি আর রান করার দরকার নেই
ওয়েব কন্টেনার এটি সনাক্ত করে
এখন ব্রাউজারে ফিরে যেতে পারি
রিফ্রেশ করুন
অন্যভাবে ওয়েলকাম ম্যাসেজ দেখি
এখন ইদে তে ফিরে আসি
আমরা সফলভাবে সার্ভলেট তৈরি করেছি
সার্ভলেট ব্যবহার করে যে কোনো ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি
এচটিএমএল কোড প্রদর্শন করতে সার্ভলেট ব্যবহার করছি
জাভা কোডের ভিতরে এচটিএমএল কোড রয়েছে
এটি সম্ভব হলেও এটি দীর্ঘ ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য কঠিন
এটি প্রস্তাবিত অনুশীলনী নয়
এটি জেএসপি ব্যবহার করে প্রতিস্থাপিত করা ভালো
এখন সার্ভলেট এবং জেএসপিএস এর ব্যবহার দেখব
এগুলি একত্রে বিষয়বস্তু থেকে প্রদর্শিত সমূহ পৃথক করতে ব্যবহৃত হয়
সার্ভলেটস কন্ট্রোলার এবং জেএসপিএস ভিউ হিসেবে কাজ করে
সার্ভলেটস এ জাভা কোডের ভিতরে এচটিএমএল কোড থাকে
জেএসপিএস তে এচটিএমএল কোডের ভিতরে জাভা কোড থাকে
এই সম্পর্কে পরবর্তী টিউটোরিয়ালে শিখব
এখন নেটবিনস ইদে এ ফিরে আসি
আমরা একটি সহজ জেএসপি পৃষ্ঠা তৈরী করব
তাই মাইফার্স্টপ্রজেক্ট এ গিয়ে ডান ক্লিক করে নিউ তে গিয়ে জেএসপি তে টিপুন
নিউ জেএসপি উইন্ডো খোলে
ফাইলনেম হিসাবে ওয়েলকাম লিখে ফিনিশ এ টিপুন
বাম দিকে প্রজেক্টস ট্যাবে টিপুন
ভেব পেজেস ফোল্ডারের নীচে welcomeজেএসপি দেখতে পারি
এডিটরে হেলো ভোর্ল্ড কে ওয়েলকাম এ বদলান
ওয়েলকাম হ্1 ট্যাগের মধ্যে রয়েছে
ফাইলটি সংরক্ষণ করে ব্রাউজারে ফিরে আসি
ইউআরএল এ মাইফার্স্টপ্রজেক্ট স্ল্যাশ এর পর welcomeজেএসপি লিখুন
আউটপুট হল ওয়েলকাম
অতএব প্রদর্শনের উদ্দেশ্য জেএসপি পছন্দিত
সংক্ষেপে এখানে শিখেছি ভেব সার্ভার এবং ভেব কন্টেইনের সম্পর্কে
একটি সহজ সার্ভলেট তৈরি করা
একটি সহজ জেএসপি তৈরি করা
নিশ্চিত করুন যে এগোনোর আগে এই টিউটোরিয়ালটি সমাপ্ত করেছেন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম সফ্টওয়্যার এমএনসি তাদের কর্পোরেট সোশিয়াল রেসপন্সিবিলিটি প্রোগ্রামের মাধ্যমে করেছে
তারা টিউটোরিয়ালের বিষয়বস্তু ও যাচাই করেছে
আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি
ধন্যবাদ